ঠিক আছে তুই তাহলে কখন আসবি বল আমাকে তাহলে ওই এগারোটা থেকে দুটোর সময়টা তোর কোন সমস্যা নেই? না না আমি এগারোটার মধ্যে তাহলে চলে যাব ক্ষণ ঠিক আছে তাহলে তোর কাছে যদি আরো কোনো বন্ধু বান্ধবদের নম্বর থাকে তাহলে তুই আমি বলে দেবো খবর জানিয়ে দেবো হুম্ তুই যতজনকে জানিস তোর দায়িত্ব রইল. এটা কিন্তু তুই সবাইকেই একটু জানিয়ে দিস আমি সবাইকে জানিয়ে দেবো আর বলবো সবাইকে যাই এবারে কত বছর দেখা হয়না না সব stream তো আলাদা হয়ে গেছে আমাদের কতদিন দেখাও হয় না ঠিক আছে. তাহলে দেখা হচ্ছে বৃহস্পতিবার রাখি তাহলে

হ্যাঁ কেমন আছো পুতুল বৌদি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হম হ্যাঁ এতদিন বাবুর কথা মনে পরে নি? হম মনে পড়েছে সময় পাইনিগো আচ্ছা আচ্ছা তুমি কি office এ?

আহ আহ কি কি করছ tiffin? হ্যাঁ tiffin করছিলাম।

না না কোন ব্যাপার না বলনা।

আহ কি কি খাচ্ছো এখন?

এত বেলাতে পাউরুটি gas হয়ে যাবে। উহ কী করব বলনা সারাক্ষণ কাজে ব্যস্ত থাকিগো ঐ জন্য।

ঠিক আছে, সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে আহ Instagram এ reels বানালে earning করা যাচ্ছে ঠিক আছে।

এবার তুমি তো তোমার smart phone আছেই তুমি তো সবসময় smart phone এ কাজ কর তা এখন

Instagram এও reels বানানোর যেমন Tiktok ছিল reels বানানোর

তোমাকে আমি বলেই যাচ্ছি তোমার খাওয়া হচ্ছেনা। না না সেটা কোনো ব্যাপার না তুমি বলনা আমার হাতে খাবারটা রাখাই আছে।

আগে হচ্ছে phone করছ দরকারি কথা যা থাকবে সেই খাওয়াটা আগে হলো তোমার সঙ্গে আমি কথা বলি তারপর বল আহ এবার তোমার হচ্ছে দাড়াও এক second হ্যাঁ? এবার হচ্ছে Instagram এ এখন reels বানালেও এখন earn করা যায় মানে তোমার যদি Instagram এ

কোন account থাকে ঠিক আছে

point করলে সেই Instagram এ তুমি profile

ছবি দিলে ছবি দেওয়ার পর তুমি ওখানে তোমার free time এ তুমি video বানাতে পারো যে কোনো রকমের video

অনেকে আছে এরম ধরনের নিজের make make up করছে, ছেলেরা video বানাচ্ছে অনেকে এরম আছে নিজে

আমার hobby হচ্ছে ধর গাছ লাগানো ফুল গাছের এসব গুলো করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি কত কত ফুল দিয়ে ফুল দিয়ে তারপর লতা আশার সব গান গুলো select করে করতে পারো ও সেটাই বলছি আমার তো hobby জানোতো ঐ ফুল but আছে সামান্য

এসব আছে।

একা মানুষ, একই সব লাগাই আরকি নিজের হাতে।

এবার তোমার হচ্ছে কি বলতো তুমি সেইগুলো নিয়ে reels video video বানাতে পারো ভাবো সেইগুলো।

আরও সুন্দর কিছু গান তোমার কার গান বেশি ভালো লাগে মানে কোন অ্যাঁ মানে কোন গায়িকার গান তোমার বেশি ভালো লাগে কার গলা বেশি ভালো লাগে? আমার লতার ভালো লাগে হ্যা তালে তুমি তার কোন গান নিয়ে একটা কোন গান নিয়ে তুমি একটা select

তুমি সেই গাছ গুলো নিয়ে কর তুমি কথা বলতে পারো তুমি কথা বলতে পারো আমি hold এ আছি আচ্ছা বিশেষ করে আমার এইগুলোই শখ আমি যদি তোমাকে video ধর করলাম এই নিয়ে যদি দুপুরে গাছ টাছ গুলো নিয়ে থাকতে পারি তো আমি কোন কাজ করছি আমার খুব ভাল লাগে official কাজ করতে করতে মানে এখন থাকতে পারি হ্যাঁ এখন basically basically কি বলা যায় আমি নিজেও Instagram এ অনেক video post করেছি ঠিক আছে এবার আমি এখনও পর্যন্ত earning করিনি but কথা হচ্ছে এরম

আছে অনেকে আছে যারা Instagram এ video post করে যারা reels বানিয়ে যারা এখন প্রচুর earning করছে মানে তুমি তোমার নিজের office এর সাথে সাথে কোন passion যদি তোমার fixed থাকে তুমি সেটা করতে পারো

বুঝলে আর এছাড়াও তুমি যদি এটা মনে কর যে Instagram এর কথা গেলো গেলো এর সাথে সাথে যদি YouTube, YouTube দেখো হ্যাঁ youtube এই তো সব দেখি কিভাবে রান্না বেশি দেখি

তুমি আমাকে কিছুক্ষন বলো তুমি Youtube এ কী কী দেখো? আমি Youtube এ দেখি বেশি দেখি কী বলতো ঐ যে ও রান্না দেখি

cake বানানো গুলো দেখি তারপর ধর বেশি দেখি এই রুপচর্চা make-up গুলো দেখি তারপর ধর skin এর দেখি শীতকালে skin এ কী কী লাগাবো রাত্রি বেলা night cream গুলো দেখি আমার Youtube টা পুরো টাই আমি এইসব দেখি। আচ্ছা তুমি Youtube এ Youtube এ আহ কিছু মানে চ্যালেনের নামের নাম বলতে পারবে যেগুলো তুমি দেখো মানে তুমি follow করো? আহ যেমন সংগীতা হম সংগীতা তারপর ঐ রান্নাগুলো দেখি তারপর make-up গুলো দেখি

করে prank video যে হঠ করে এসে বলে

আর একটা দেখি যে হম ধর ঐ আহ মানে short video গুলো হয়না

হ্যাঁ সেই গুলো হয় গুলো আমি মানে হাসির গুলো দেখি তারপরে হ্যাঁ আরো একটা দেখি cartoon tom & jerry এগুলো দেখি

তুমি তোমার তুমি তোমার কোনো কোনো একটা রান্নার recipe যেটা তুমি ঘরে করেছো এরম কিছু আছে মানে তুমি Youtube এ video দেখে Youtube থেকে হ্যাঁ হ্যাঁ করেছি পটল করেছি তারপর ধরো ইয়ে করেছি কী বলে নিজে নিজে cake, cake এর একটা recipe করেছিলাম normal তারপর একটা হচ্ছে

এ সোনা ছানার cake তা তো আমি তখন করেছিলাম এখন আর

তুমি তোমাকে যদি আমি তোমাকে যদি আমি এখন একটা জিজ্ঞাসা করি ভাবো তুমি Youtube থেকে কোনো একটা video দেখেছো যেটা দেখে তুমি inspire হয়ে তুমি নিজের video বানিয়ে মানে

করলাম ডিমের মসুর ডাল দিয়ে একটা ডিমের recipe করলাম।

আচ্ছা আর ডিমের মসুর ডালটা কিভাবে করতে হয়? মসুর ডালটা ধরো আমি ইয়ে করলাম প্রথমে ধরো ওই হম আলু টালু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা সিদ্ধ বসিয়ে দিলাম

চুলাতে বসিয়ে দিয়ে তারপর ধরো এই হম মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে ছোট্ট এক রকমের একটু মাংসের মতো recipe টা করলাম ধরো দু চারটে এলাচ তারপরে একটু আহ দারচিনি এগুলো নিয়ে তাদের সঙ্গে লংকা তেজপাতা গিয়ে ধরো ফুটতেছে আস্তা পুরোটাই দিয়ে দিলাম

রসুন কাঁচা লংকা দিয়েছিলাম দিয়ে ওটার সঙ্গে mix করলাম দিয়ে লাল পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে ডালটাকে ফেলে দিলাম বুঝেছো

দেয়ার পর নূন হলুদ মিষ্টি টমেটো টমেটো দিয়ে করলাম করার পর তার আগে ডিমটাকে ভেজে নিয়েছিলাম কুচি কুচি করে এটা আমি Youtube থেকে দেখেছিলাম এবার ঐখান থেকে করে তারপরে যখন ডালটা যখন ফুটে ফুটে এসছে একটু ঘনঘন হয়ে এসছে তারপর ডিমটা ওপর থেকে ছেড়ে দিলাম।

তা আমি করে দেখলাম যে কেমন লাগে তা ভালোই লাগছিলো খেতে মাংস মাংসোর একটা flavor আসছিলো গন্ধ

খেয়েছিলাম ভাত দিয়ে রুটি দিয়ে খাইনি ভাত দিয়েই খেয়েছিলাম

কোনো তুমি কোনো একটা chicken এর কোনো একটা recipe বলোনা আমার তো chicken খুব ভালো লাগে chicken এর কোনো একটা recipe বলো।

chicken এর না uncommon কি যেন আমি প্রথম first যেদিন chicken করলাম দাদাকে জিজ্ঞাসা করে করলাম তো দাদা আমাকে phone করে করে বলে দিয়েছিলো

আচ্ছা কী recipe ছিল ? ঐ chicken এরই ছিল একটা আমি বললাম যে আমাদের বাড়িতে chicken হয়না আমি chicken নিয়ে এসছি একটু recipe টা বলে দাও না তো আমাকে বলে দিলো আমি সেই ভাবে বাড়িতে বসে বসে করলাম তা ভাইয়েরা খেয়েছিলো, বললো ভালোই হয়েছিল। ভালো ভালো তো তুমি তো একটা কাজ করতে পারো তুমি তো তোমার তো যেহেতু smart phone রয়েছে তোমার তো এত ভালো একটা দামি ফোন তুমি এর সাথে সাথে তুমি video একটা নতুন channel ও start করতে পারো যে Youtube এর একটা page

নাম দিয়ে দেখি আমার নাম দিয়েই করার চেষ্টা করবো

kitchen এর অ্যাঁ কিন্তু নাম টা আমারই দেবো ।

ঠিক আছে তুমি তোমার তুমি তোমার যে কথা বলছো পাশের লোকেরা ভাবছে না এ কি বলছে এত হচ্ছে recipe র নাম না না সেরকম কিছু না আমি তো দোকানে খাবার ই খাচ্ছি

কী কী curry?

অশ্বিন মাসের সংক্রান্তির দিন আমাদের মুগ ডাল দিয়ে তারপর মূলো তারপর উম আহ তারপর কচু মোচু দ্বারা এক second ও বাবা বাবা আমাদের কালকে ওই ডালের মধ্যে কী কী ছিল যেন? কচু ছিলো কচু মিষ্টি আলু আর শাপলা আর কুমড়ো কুমড়ো আর?

আহ ঐ হ্যাঁ ঐ সব ছিল না না ঐ ছিল কচু ছিল কী একটা কচু ছিলো যেনো সেই কচুটা গাছের মধ্যে হয় কী মা বললো নাম

হ্যাঁ হ্যাঁ ঐ ঐ ঐ ঐ কচু দিয়ে না ঐ ডালটা বানানো হয় এবার ওই ডালটার মধ্যে আমরা বেশি কিছু হম মশলা পশলা দেয় না? এভাবে ঐ ডালটা আমার একদম ভালো লাগেনা ঐ ডালটা আমাদের একদম আমার ভালো লাগেনা আর কালকে আমাদের নিরামিষ খেতে হয় এবার ঐ ডাল বানানো হয়েছে ঐ ডাল বানানো হয়েছে ঐ ডাল আমরা কালকে খেয়েছি আর মা করেছিল করেছিল আমি তো মাকে Youtube থেকে দেখাচ্ছিলাম মা তুমি একবার দেখো এই এই ডালটা Youtube এ তো কত এরম video রয়েছে তুমি search করলে দেখতে পারবে যে আহ কি যেন নাম গাড়ুর ডাল গাড়ুর ডাল বলে search করে

bengali recipe অনেক পাবে আমি Youtube থেকে তোমার ঐ বোডে করেছি মিহিদানা করেছি কী করে